আমরা একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

আমরা একটি ইস্কুল দেখতে পাচ্ছি।

সামনে একটি বড় গেট রয়েছে।

সামনে একটি ফাঁকা ফাঁকা রাস্তা রয়েছে।

বাড়ির সামনে একটি খোলা জায়গা রয়েছে।

সামনে একটি ছেলে ব্যাট হাতে নিয়ে আছে।

একদিকে অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

বাড়ির সামনে একটি খোলা জায়গা রয়েছে।

বেডটিতে নীল রঙের কভার দেখা যাচ্ছে।

সামনে একটি বড় গেট দেখতে পাচ্ছি।

ভিতরে অনেকগুলো টোটো সাজানো আছে।

ভিতরে অনেকগুলো বাচ্চা দেখা যাচ্ছে।

পিছনদিকে একটি সিঁড়ি উপরে বয়ে গেছে।

টেবিলের পাশে অনেকগুলি চেয়ার রাখা আছে।

উপরে দুটি ফ্যান দেখতে পাচ্ছি।

দেওয়ালে অনেকগুলো ফটোর ফ্রেম লাগানো আছে।

ছবিটিতে আমরা একটি বসার জায়গা দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা রয়েছে।

উপরে একটি বড়ো সাদা লাইড দেখতে পাচ্ছি।

স্ট্যান্ডে অনেকগুলি বাস দাঁড়িয়ে আছে।

প্রত্যেকটি টেবিলের উপরে একটি করে জগ আছে।

মাঠের মাঝখানে একটি কিরকেটের কিস রয়েছে।

সম্পূর্ণ মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন করা।

এমন একটি ছেলে কালো রঙের জামা পরে আছে।

ইস্কুলটিতে অনেক বড় বড় দরজা ও জানলা দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংয়ের সামোনে একটি খোলা জায়গা রয়েছে।

এদিকে অনেক বড়ো বড়ো গাছপালা দেখা যাচ্ছে।

এদিকে অনেক বড় বড় গাছ দেখা যাচ্ছে।

উপরে একটি সাদা রডের লাইট দেখা যাচ্ছে।

অনেক অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক বড় বড় গাছপালা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি পার্ক দেখতে পাচ্ছি।

ঠাকুরের সামোনে একটি প্রদীপ জ্বলতেসে।

দেওয়ালের পাশে একটি বড় বাক্স রয়েছে।

ছবিটিতে আমরা একটি হেলথ কেয়ার দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

এটিতে আমিও একটি কাঠের মিল দেখতে পাচ্ছি।

এমনই অনেকগুলো কাঠের ডোম রাখা আছে।

চারিদিকে অনেক ছোট ছোট গাছপালা দেখতে পাচ্ছি।

সামনে দুই তিনটি জলের বোতল দেখা যাচ্ছে।

একজন মানুষের হাতে ফোন দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

পিছন দিকে আরও একটি মূর্তি দেখতে পাচ্ছি।

টেবিলের সামনে কতগুলো চেয়ার রাখা আছে।

দেওয়ালেতে অনেক জিনিসপত্র সাজানো আছে।

সামোনে দুইটি গাড়ি দাড় করানো আছে।